বহু লোক বসে আছে দাঁড়িয়ে আছে টোটো দেখাচ্ছে সামনে গাছপালা প্রাকৃতিক প--

বুশ্য এন্টারপ্রাইজ রড সিমেন্ট -এর দোকান যাবতীয় ফুলের যে যে সমস্ত জিনিসপত্র সেগুলো--

অ্যা জামা কাপড় সে কেঁচে না না দেখে বাচ্চাগুলোকে কাজ করছে।

একটি স্থান যেটাতে এয়ার পোর্ট রয়েছে।